আমরা দেখতে পারছি গেটে দুটি তালা ঝুলছে।

গেট দুটি গিরিলের তৈরি।

দুটি কাচের বয়াম রাখা আছে।

তিনটি ছোটো লাল রঙের ব্যাটারি দেখতে পারছি।

দুটি লাইট দেখা যাচ্ছে।

আমরা ছবিটাতে একটি বড়ো নদী দেখতে পারছি।

মন্দিরের ভেতরে আমরা দেবী মায়ের মূর্তি দেখতে পারছি।

ছবিটা দেখে আমরা বুসতে পারছি এটা একটা রোড ।

সবাই মুখে মাকস পরেছে।

আমরা ছবিটিতে একটি খাবারের দোকান দেখতে পারছি।

একটি মানুষ লাল রঙের হুডি ও নীল রঙের জিন্চ পড়েছেন।

গরু দুটিকে ঘাস খেতে দেওয়া হয়েছে।

সবুজ রঙের চেয়ার রয়েছে।

আমরা ফ্রিজে অনেকগুলি ফলের রসের বোতল দেখতে পারছি।

বাচ্চাটি লাল কালো রংয়ের শু পড়েছে।

একটি সবুজ রঙের পর্দা লাগানো আছে।

অনেক সবুজ রঙের ছোট বড় গাছ রয়েছে।

ষ্টল - এর সামনে তেজা বুক স্টল নামে একটি ব্যানার লাগানো আছে।

বাসস্ট্যান্ডের পিছনে বাড়ি দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক ছোট বড়ো গাছ দেখা যাচ্ছে।

পুকুরের সামনে একটা রাস্তা রয়েছে।

ছবিটাতে আমরা অনেক মানুষকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পারছি।

একটি ছেলে আকাশি রঙ্গের জামা পরেছে।

একটি সাদা রঙের বড়ো রয়েছে।

ছবিটা দেখে আমরা বুসতে পারছি এখানে বিয়ে হচ্ছে।

গীতা জুয়েলারি নামক একটি ব্যানার্স দেখা যাচ্ছে।

তিনজন মানুষ বসে রয়েছেন।

ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা জামার দোকান।

মেয়ে সবুজ রঙের জামা পড়েছে।

দুটি সাদা রংয়ের ফ্যান লাগানো আছে এ--